চিত্রে আমরা দেখতে পাইতেসি এটি একটি সুন্দর একটি-ই মাছের কার্টন রয়েছে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের--

নিচে একটি অফিস ঘর অফিস ঘরের মধ্যে বিভিন্ন ধরনের কম্পিউটার রাখা রয়েছে টেবিল রাখা রয়েছে এবং পেইন্ট এর বিভিন্ন ধরনের মটর এর বিভিন্ন সরঞ্জাম রয়েছে ।

এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটি একটি সুন্দর একটি ট্যাটুর দোকান অর্থাৎ চা অর্থাৎ ট্যাটুর দোকান এর সঙ্গে সঙ্গে একটি চাবির দোকান যেখানে আমরা হাতের মধ্যে লিখতে পারবো রয় দাস বিভিন্ন ধরনের এবং এখানে আমরা নিজের নাম লিখতে পারবো কাঠের ই ইসে দিয়ে।

চিত্রে আমরা দেখতে পাইতেছি একটি বিল্ডিং বানানো হচ্ছে। বিল্ডিং -টি চারদিকে সুন্দর সুন্দর গাছপালা রয়েছে এবং সুন্দর সুন্দর বাড়ি রয়েছি । বিল্ডিং -টিতে শুধু কাজ চলছে গা এখনো পর্যন্ত চারতলা কাজ হয়েছে আরও ওপরের তালার তুলার বাকি আছে দেখে মনে হচ্ছে --